. নব যুগের অরুণোদয় . করেছিলেন তিনিও তেমনি এখানে দেখিয়াছেন দুঃখের সময়ে তারা আই স্বীকৃত অভিনব এক বিষয়ের অভ্যুথান ঘটিয়েছেন . এবং এক অধ্যাত্বিক যুদ্ধ মনে হবে যেন যারা যারা ভারতের জনসাধারণ কে পথ দেখাবার আদর্শ গ্রহণ করেছিলেন তাদের অপেক্ষা ভারতের জনসাধারণই গান্ধীজির নীতি কে অধিকতর বিশ্বাসের সাথে গ্রহণ করেছেন গান্ধীজি গ্রেপ্তার গ্রেপ্তারির . পূর্বে দিল্লীতে কংগ্রেস committee র অধিবেশনে গান্ধীজির যে বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন তা আমি আগেই বলেছিলাম উনি তো বাইশ সালের সাত ই জুন তারিখে লখনউ~ লখনউ এর committee যখন পুনরায় অধিবেশন হলো তখন এই বিরোধিতা দেখা যাচ্ছিলো গান্ধীজি সেই সৌন্দর্যের প্রতীক এবং নারীর . বর্গ গঠন মূলক কর্মসূচি . ভয়ানক ভাবে বিস্তৃত হলো . অন্যানো ঘোষণার দাবী করিয়ে একটি প্রভাব . আইন অন্যানের জন্য প্রস্তুত হয়েছিল কিনা তার উদ্দেশে . একটি commission নিয়োগ করা হলো commission টি সমগ্র ভারত পরিদর্শন করে . . একটি report দাখিল করলে আইন অমান্যর জন্য বা বর্তমানে অসম্ভব বলা হলে তাই . অসংখ দত্তক . রক্ষণশীল হয়ে উঠলেন তারা বললেন যে অসহযোগিতা নীতি এখন . প্রতিকার করা দরকার এবং সরকারি council এর মধ্যে একটি নতুন স্বরাজ দল গঠন করা উচিত অর্থাৎ যারা এই হিংসার বিশেষ তারা এবং যারা বিচক্ষণতায় . তারা উভয় দল ই গান্ধীজির নীতিতে আক্রমণ করতে লাগলেন ভারতবর্ষে কিন্তু commission এ এই report report গ্রহণ করলো না উনিশ বাইশে যে জাতীয় কংগ্রেসের অধিবেশনে হলো তাদের . কংগ্রেসের তাদের নির্যাতিত গুরুদের এবং তাদের অসহযোগিতার . পরিপূর্ণ . counselling দ্বারা যোগদানের প্রস্তাব এবং কংগ্রেসের . আটশো নব্বই ভোটের বিরুদ্ধে উনিশ সাতচল্লিশ ভোটে বাতিল করে দিলেন যারা হিংসা বিশেষ করে নি তাদের সংখ্যা ছিল অতি অল্প এবং প্রভাব ছিল নগ্ন গান্ধীজি যে রাজনীতির ধর্মঘটে আদর্শ দিয়েছিলেন তা পালনের অনুরোধ জানিয়া সর্বসম্মতি ক্রমে কংগ্রেস একটি প্রস্তাব pass করে অধিবেশন শেষ করলো ইউরোপীয় শ্রমিকের যা . না হয় তখন ওদের তো অবশ্য কংগ্রেসের বাতিল মই মাল বয়কটের প্রস্তাব কে বাতিল করে দিলেন কিন্তু মুসলমানদের . সম্মিলিত স্বাভাবিক . সহিত বাতিল মাল বর্জনের প্রস্তাব গ্রহণ করলেন এবং . গান্ধী~ গান্ধীবাদী আন্দোলনের বিবরণ আমাদের এখানেই শেষ করতে হবে স্বয়ং মহাত্মা এবং তার শ্রেষ্ঠ শিষ্য গণের অনুপস্থিতে শিষ্যরা . মহাত্মার মতের বন্দি হয়েছিলেন . . ভাইরা কয়েকটি অনিবার্য ভুল ত্রূটি ঘটলো তা ভিন্ন এই আন্দোলনের প্রথম বর্ষের নেতা হীন অবস্থা নেই . সহিত বহু পরী~ পরীক্ষা উর্তীন্ন হতে পারলো উনিশ বাইশ সালে গোয়া কংগ্রেস অধিবেশন শেষ হলে ইংরেজি সংবাদ পত্র গুলি আন্দোলনের অগ্রগতিতে যেমন বিস্মিত তেমনি হতাশ হলো

আকাঙ্খা~ আকাঙ্খাকে গড়ে তুলে শিখি এবং ভারতের জনসাধারণ কি তাদের আদর্শ কে চিরদিন আস্থা রাখতে পারবে না আর জাতির . বড়ই দুর্বল আর গান্ধীজির মতবাদে যদি ভারতে জাতির গভীরতা এবং . প্রকাশ না হইলে তবে ভারত যে গান্ধীজির প্রতি অধিক~ অধিকার আসক্ত থাকবে এমন স্বল্পতম বিশ্বাসও আমার থাকতো না কারণ পারিপার্শিক আদর্শের সহিত মিল না রাখিয়া ব্যাক্তিগত ক্ষমতার দ্বারা যদি কোনো প্রতি~ প্রতিভা জন্ম সম্ভব হয় যার মধ্যে সমগ্র জাতির কামনা প্রবৃত্তি প্রতিফলিত হয় না যদি তোমাদের প্রয়োজন মিটাতে পারেনা যদি বিশ্বের উম আকাঙ্খা দাবি পূর্ণ সমর্থন এমন কোনো প্রতিভা বা নেতার জন্ম অসম্ভব এই সমস্ত জ্ঞান ই গান্ধীজির ছিল তার তার অহিংসা অহিংসার মতামত দুই হাজার বছর অধিক ধরে ভারতের অন্তর অন্তরে মুদ্রিত হয়ে আছে মহাবীর বৌদ্ধ এবং . সম্প্রদায় অহিংসাকে কোটি কোটি মানুষের আত্মার অন্তরতম বস্তু করে তুলেছেন গান্ধীজি কেবল ভাবুক হয়ে মধ্যে সহ্যের সংযোগ করেছেন অতীতকালের যে মহাবীর বাণীর যে মহাশক্তি উম মুর্মুর মুর্মুর কিন্তু ওই যে স্থবির হয়ে পড়েছিলেন তিনি কেবল তাকে আহ্বান করে সচকি সঞ্চিত করে তুলেছেন এই বাণীর এই . মধ্যে তার মধ্যে আপনাকে খুঁজে পাইয়াছেন কিন্তু গান্ধী কেবল বাণী নয় তিনি বাণীর অধিক তিনি দৃষ্টির যে তিনি জনসাধারণের অন্তরাত্মার প্রতিমূর্তি যে মানুষের মধ্যে সমগ্র জনজাতির . লাভ করে সমগ্র জাতি পূর্ণজীবিত ও ধন্য সেই মানুষ কিন্তু সেই এই প্রকারের উম জনজাগরণ অন্য কখনো অকারণে হয় না বা অন্তর ও হয় না আজ ভারতের মন্দির ও . ভারতের আত্মা শক্তি বিক~ বিকশিত হয়ে ওঠার কারণে . সমগ্র বিশ্ব আজ যে বাণী শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছে সেই বাণী বহন করতে~ করছে এই ভারতবর্ষ এই বাণী আজ ভারতের সীমা অতিক্রম করে দূরদূরান্তে চলে যাচ্ছে এই বাণী~ বাণীকে জন্মদান করতে পারতো কেবল ভারতবর্ষ এই বাণী ভারতবর্ষের . এবং ভারতের ত্যাগকে পুণ্যময় করে তুলেছে . ইহাই হয়তো তার পরি~ পরি~ পরিবর্তন পরিণত হবে এই যেমনি এই যে মনে হয় পৃথিবীতে এক নতুন জীবন প্রদানের জন্য একটি বলি দেওয়া ইহুদি তাদের মেশাইয়ার নিকট বলি প্রদান হইয়াছিল এই মেশাইয়াকে তাহারা তাহাদেরকে সাধারণত . করে এসেছিলো কিন্তু তিনি অবশ্যই সত্যি যখন একদিনের রক্ত কলঙ্কিত করে বিক~ বিকশিত হয়ে উঠলেন সেদিন তাকে তারা চিনতে পারলো না . ভাগ্যের বিজয়ী কে ভারতে তার মেশাইয়ার কে ত্রাণকর্তা ত্রাণকর্তা কে তিনি যে . নিজে দিকে প্রমুক্ত করার জন্য আত্মবলি দিতে প্রফুল্ল চিত্তে চলে যাচ্ছে কিন্তু তারা সকল প্রথম যুগের খ্রিস্টানদের মতো তাদের মুক্তি বাস্তবিকতা অত বুঝতে পারছেন না বহু বছর ধরে খ্রিস্টানরা সুবর্ণ যুগ আসার আং অং উম অঙ্গীকার পূর্ণ প্রতীক্ষা করেছেন তাই ভারতে এমন অনেকে আছেন যাদের গুণ স্বরাজ্যের গুণী ছাড়িয়ে দূরে যায়না যেটাই হোক না আমার মনে হয় ভারত . পারিবেন যুদ্ধে বিপ্লবে অশেষ ক্লান্ত হয়েও আপনার না অধিকার হয়ে . একদিন শাসন করেছে আমাদের দমন দমন করেছে আজ সেই এশিয়ার মাটিতে এলাম ভারতের চিন্তাজাগ্রত জনসাধারণের যে আশা আকাঙ্খা পোষণ করতে করেছে ইউরোপের দীর্ঘকাল তাকে আঘাত উম ঠুকে রাখতে পারেনি কিন্তু মানবিক ঐক্য . নতুন জাতি কিন্তু নতুন আনলো কেবল তাকে কিছু আ~ আসে যায় না তার কিছুই আসবে যাবে না যদি এই জাগ্রত মনোবল সমগ্র এক জীবন হয়েও মৃত্যু এক কর্মে অভিনব আদেশের বাহক হতে না পারে যদি না পারেও অবসন্ন . নতুন পথে নতুন লোকটি হিংসা ঝঞ্ঝাট বৃদ্ধ~ বিধস্ত পৃথিবী যে ঝ~ ঝাটিকায় আমাদের সকল লাঞ্ছিত হতে তা মেঘ নির্মূল আকাশ থেকে আকা ~ আকাঙ্খা . প্ররোচিত হয়ে . ফাঁকা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে এবং সর্বোপরি . . অর্থনীতির বাস্তবায়িত ব্যবস্থা যার মধ্যে মানব তার কণ্ঠরোধ ঘটিয়েছে তার বিভূষিত সাময়িক সংগ্রামে পরিণতি লাভ করেছে বা এই সংগ্রাম এর ফলেই পাশ্চাত্য সভ্যতা আজ বিপুল হয়েছে কিন্তু এটার অনিবার্যকতা এ কথা বললেই যথেষ্ট হবে না এটার মধ্যে একটি . যার নামক মানুষ মানুষকে খুন করছে যে যে নীতির অন্তরালের একই . একই হত্যাপ্রবিত্তি গোপন করে রয়েছেন কিন্তু জাতিবাদী উম কি ফ্যাসিবাদী কি . তার উপর উৎপীড়িত হয়ে কিংবা উৎপীড়িত হোক সকলে নিজেরা বলপ্রয়োগের দাবি করছে অথচ অপরের সেই দাবি করিলেন তা আর মানছে না অর্থাৎ . শক্তি যুক্তি অপেক্ষা শক্তি ই ছিল প্রবল আজ সেই অব~ অবস্থার আরো অবনতি ঘটেছে শক্তি . যুক্তিকে গ্রাস করেছে এই ধ্বংসমান পুরাতন . আলোয় আলো . নিরাপদ উপদেশ দেওয়া ই . ধর্মের উপদেশ সতর্ক শব্দ দিয়ে তৈরি উপদেশ আমি একটা বেড়াতে যাবার ঘটনা বলছি, অ্যাঁ আমার পুরো পরিবারের সাথে আমি বেড়াতে গিয়েছিলাম অ্যাঁ এর আগের বছর অ্যাঁ পুজোর সময়, পুজোর ছুটিটাতে আমি গিয়েছিলাম। তো পুজোর ছুটিতে উম বেড়াতে গিয়েছিলাম, সাথে ছিল শ্বশুর, শাশুড়ি, জা, দেওর সবাই একসাথে আমরা গিয়েছিলাম, train এ গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম উম অমৃতসর, অমৃতসর থেকে গিয়েছিলাম উম মানালি। তো ওইদিকটা আহ বেশ প্রায় আমাদের দশ বারো দিনের মতো একটা উম সময় ছিল যেটা দশ বারো দিন আমাদের time লেগেছিল ঘুরতে। তো আমরা ওইভাবে উম গিয়েছিলাম পরিবারের সবাইকে নিয়ে যাওয়ার আনন্দটাই একটা অন্য রকমের ব্যাপার। সবার সাথে যাওয়ার আনন্দটা একটা অন্য রকম। তো আমরা উম সবার সাথে ওইভাবেই আনন্দ করতে করতে গিয়েছিলাম, সাথে ছিল আমার মেয়ে, আমার মেয়ের সাথে ছিল আমার দেওরের মেয়ে, প্রায় আমরা আট জন। তো আমরা উম অমৃতসর গিয়েছিলাম, অমৃতসরের সবকিছু দেখার পর ওখান থেকে আমরা একটা উম গাড়ি নিয়েছিলাম সেখানে সেই গাড়ি আমাদেরকে পুরো tour টা

ভীষণ ভালো হয়েছিল কিন্তু আমার যেটা হয় পাহাড়ে গেলেই আমার মানে ভীষণ ভাবে একটা বমি পাই মানে আমা~ আমার কোনো খাবার একটা হজম হয়না। আমি পাহাড়ে গেলে কোনোদিন আমি মানে ওই আমরা বাঙ্গালিরা যে ভাত খাই, ভাত ছাড়া চলে না, তো আমি কি করি ওই আমি দশ দিনই থাকি, বারো দিনই থাকি তো আমি কোনো ভাত খাইনা, ভাত ছুইনা, ভাত বাদে আমি রুটি অন্যকিছু খাই কিন্তু ভাত খাইনা কারণ ভাত খেলেই কি জিনিষটা হয় আমার মানে যেহেতু বমির ব্যাপারটা আছে তো আমার ওইরকম বমি হয় । মানে আমি গাড়িত উঠলে আমি সারা রাস্তা পাহাড়ে যেতে যেতে বমি করতে করতে যায়, আর ছোটো থেকেই আমার ওই উম মানে গাড়িতে উঠলেই ওইরকম একটা ব্যাপার আছে। তো যাইহোক আমি ভেবেছিলাম কেটে যাবে কিন্তু কাটেনি, তো আমি ভীষণভাবে ওইটা নিয়ে ভুগেছি, আমরা যেখানে যাচ্ছি ওই গাড়ি করি যাচ্ছি তো গাড়িতে যেতে গেলে কি হচ্ছে ওই যে পাহাড়ের back উম ঘোরা ওখানে মানে ভীষণভাবে আমার গা টা গোলাতে থাকে। তো এইভাবে রাস্তাই একটু করে যাচ্ছি একটু করে বমি করছি, আবার দাঁড়াচ্ছি আবার যাচ্ছি এইভাবেই যাচ্ছি। তো আমাদের গাড়ির চালক যিনি ছিলেন তার বাড়ি ছিল আহ অমৃতসরে, ভীষণ ভালো লোক একজন, একজন মানে একজন গাড়ি চালক পেয়েছিলাম আমরা ভাগ্য করে, তার ঘটনা আমি পরে বলছি। তো ওইভাবে একদিন সারাদিন এমন গেছে যে আমার সকাল থেকে ওইরকম মানে যতই যে গাড়িতে উঠছি আবার বমি, আবার ওরকম মানে একটুখানি জল খাচ্ছি সেটাও আমার পেতে থাকছে না, মানে সেটাও বমি হয়ে যাচ্ছে। একদিন সারাদিন গেছে প্রায় পনেরো বার মতো এরকম রাস্তাই যেতে যেতে আমি বমি করেছি। কিন্তু যেটা হয়েছে আমার মানে ওখানে অ্যাঁ ওরকম করতে করতে আমি অমৃতসর থেকে মানালি পৌছাই, তো মানালি উম পৌঁছে মানে আমার যেটা হয় যতই আমার শরীর খারাপ হোক না কেন সেদিন আমার মানে অত বার বমি করে শরীরে কিছু ছিল না, কিন্তু যতই হোক না কেন আমার ওইযো মানে বাইরে গিয়ে যদি কোনো বাজার এ ইয়ে দেখা হয় তো আমার সমস্ত শরীর সুস্থ হয়ে যায়, মানে কেনাকাটা করতে আমি ভীষণ ভাবে ভালোবাসি। তো ওইরকম সারাদিন সবাই ভেবেছিল যে আমি হয়তো বিছানা থেকে উঠতে পারবো না, কিন্তু না আমি একদম গিয়েই সঙ্গে সঙ্গে সবার সাথে বাজারে বেরিয়ে কেনা কাটা করে সবার জন্য নানারকম জিনিস নিয়ে আমার শরীর একদম পুরো fit । এবার বলি আমাদের যিনি গাড়ির চালক ছিলেন উনি অ্যাঁ ভীষণ একজন একজন ভা~ মানে ভদ্রলোক, তো অ্যাঁ আমরা উম সব ঘোরা টোরার পর যখন ফিরে এলাম আমরা অ্যাঁ ওনাকে যখন সমস্ত আমাদের মানালি ঘোরা হয়ে গেল হম উনি আমাদেরকে যখন অ্যাঁ ইয়েতে ছাড় train এ অ্যাঁ উম তুলতে এলেন তখন অ্যাঁ উনি উম আমাদেরকে ওনার সাথে তো আমরা দশ বারো দিন মতো কাটিয়েছি, যেটা হয় একটা বাড়ির লোকের মতনই হয়ে গিয়েছিল, আমাদের সাথে খাওয়া দাওয়া উনি গল্প করা অ্যাঁ সবই করেছেন, তো একটা বাড়ির লোকের মত হয়ে গিয়েছিল তো শেষের দিন ভীষণ একটু উম মনটা খারাপ লেগেছিল, মানে আমরা আমাদের বাড়ি চলে আসব উনি ওনার বাড়ি চলে যাবেন। তো আমার শ্বশুরমশাই উম ওনার কি একটা মায়া পড়ে গেছিলো দিয়ে কা~ ওনাকে নিয়ে কাঁদতে শুরু করেন ওনার মানে ওনাকে ছাড়তে গিয়ে কাঁদতে শুরু করেন। তো উম অ্যাঁ অ্যাঁ তখন ছিল অ্যাঁ তার একদিন পরই ছিল অ্যাঁ দেওয়ালির অনুষ্ঠান, কালীপুজো, কালীপুজো অ্যাঁ দেওয়ালি তারপর কালীপুজো তো উনি দেখলাম অ্যাঁ আমরা ওনার টাকা যখন মিটিয়ে দি, ওনাকে যখন টাকা দি সাথে ওনার extra কিছু টাকা আমরা ওনাকে দি। অ্যাঁ তো উনি উম নিয়ে তার থেকে দেখি উম কিছু টাকা নিয়ে আমাদের দুই বাচ্চার হাতে উনি দিতে আসেন। তো আমরা তো না না করছি যে একদম দেবেন না ওদের হাতে টাকা, তো উনি বলছেন যে না অ্যাঁ ওটা ওরা দে~ দেওয়ালিতে কিছু কেনা কাটি করবে তার জন্য আমি বাচ্চাদেরকে দিচ্ছি, আমার ভালোবাসা থেকে ওদেরকে আমি দিচ্ছি। হম তো এবার আমরা রীতিমত জিনিসটা আমাদের অবাক করে দেয় কারণ হচ্ছে আমরা ওনাকে অ্যাঁ ওনার টাকা ছাড়াও বাড়তি টাকা দিয়েছি ঠিকই কিন্তু আমরা একবারও ওনার উম যে বাড়িতে ওনারও দুটো বাচ্চা যে বাচ্চার জন্য কিছু দি সেটা কিন্তু আমাদের মাথায় আগে আসেনি, কিন্তু উনি আমাদের চোখ খুলে দিলেন, উনি আমাদের বাচ্চাকে ওইভাবে অ্যাঁ টাকা দিলেন। তো আমরা তো রীতিমত অবাক হয়ে গেলাম যে একটা মানুষ, একটা মানুষের উম সামান্য income হ্যাঁ সে গাড়ি চালক সেখানে

সে এই জিনিষটা করতে পারে। ভীষণ ভাবে অবাক করে দেয় ওনার এই আচরণ।

উম ওনার উম বা ওনার হাতে। উনিতো কিছুতেই নেবেন না, বলছে আপনারা তো দিয়েছেন আবার কেন দিচ্ছেন, তখন আমি বললাম না আপনার বাচ্চাদেরকে কিছু কিনে দেবেন। তো বলার পর তারপর উনি নিলেন। তো ওনার থেকে একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। এত বার ঘুরতে গেছি, এত গাড়ি চালকের সাথে গেছি তো এইরকম ভালো আমি এরকম গাড়ি চালক আমি মানে কোনোদিন দেখিনি। আমি কেন আমাদের বাড়ির কেও দেখেনি এইরকম ঘটনা। তো ভীষণ ভাবে অবাক করেছিল যে একটা মানুষের মন কত বড় হতে পারে। যখন অ্যাঁ করোনা চলাকালীন অ্যাঁ উনি এমনও আমাদের সাথে গল্প করছিলেন ওনাদের সমস্ত অ্যাঁ আয় বন্ধ হয়ে গিয়েছিল, ওনারা যে উম বেরার তখন তো সব কিছু বন্ধ, তো মালিক ওনাদেরকে উম মানে সামান্য একটা টাকা অ্যাঁ মাসে দিচ্ছিলেন। সামান্য হয়তো দুশো টাকা মতো। হ্যাঁ সেই টাকা মানে ওনাদের কি অবস্থা গেছে উনি সেই ঘটনা আমাদের সাথে অ্যাঁ আলোচনা করছিলেন, বলছিলেন উম তো সেই মানসিকতা, সেই দারিদ্রতা, সেই অবস্থা থেকে তারপরে করোনা চলে যাওয়ার পর আবার নতুন করে আবার সব কিছু চালু হওয়ার পর ওনাদের পরিস্থিতি আরেকটু ঠিক হয়। তখন তো ওনারা কীভাবে কাটিয়েছিলেন দিন সেই গল্প করছিলেন। তো সেইরকম মানে অবস্থার মধ্যে, আর্থিক অবস্থা খুবই খারাপ, তা এক একটা মানুষের মানে কত বড় মন হলে সে এইরকম ভাবনা, পরিকল্পনা মাথাই আসে অ্যাঁ মানে রীতিমত আমাদেরকে অবাক করেছে। ভীষণ ভাবে আমরা অবাক হয়েগেছি যে

যদিও আমাদের উম মানে বিভিন্ন দিকে বিভিন্ন অ্যাঁ মানে অনেক লোকে অসৎ লোকে ভর্তি, তার মধ্যেও কিছু সৎ লোক আছে যে সৎ লোক থেকে আমরা কিছুটা হলেও শিক্ষা পাই। যে শিক্ষাটা পেয়ে আমরা সামনের দিকে আগামী দিনে মানে এগিয়ে যেতে পারি বা উম সেই শিক্ষা নিয়ে আমরা অ্যাঁ ঠিক পথে চলতে পারি, এইরকম কিছু মানুষের জন্যই। অ্যাঁ সেইদিনে মানে ওনার ব্যাবহারে মনে হয়েছিল যে এনি বোধ হয় অ্যাঁ মানে মানুষ নন, ইনি হচ্ছেন ভগবান। মানে এরকম চিন্তাধারা যে মানুষের মনে থাকে অ্যাঁ তিনি ভগবান। আমরা তো উম

অ্যাঁ তিনি পুরো আমাদের একদম চোখ খুলে দিলেন। হ্যাঁ আমরা মানে রীতিমত তার কাছ থেকে যা পেলাম মানে অবাক করা। এই ঘটনা এখনও অ্যাঁ ভুলতে পারিনি, তো আমি ওনার কথা আমার diary তে লিখেছি যে এইরকম মানুষকে আমরা পেয়েছিলাম। এরকম মানুষকে আমরা উম পাশে পেয়েছিলাম, সাথে পেয়েছিলাম কদিন অ্যাঁ এতদিন ধরে প্রায় বারো তেরো দিন ধরে আমরা ঘোরার সুযোগ পেয়েছি হা বোলো yeah হা বোলো বোলো নমষ্কার বলুন হ্যাঁ ticket book করবেন কোথাকার বলুনতো মানে আহ মানে আপনি কোথায় phone করেছেন আপনি মানে railway station নাকি কিসের ticket book করবেন? এতো ticket হয় এ জগতে বলুন কিসের ticket সেটা কোথায় বললেন আপনি শুধু বললেন ticket চাই ticket চাই কিসের ticket চাই সেতো বললাম

সব শিখিয়েছে আপনারা ভুল ভাল বলেন মাথাটা খারাপ হয়ে যায় কেন ডাকতে যাবো manager আমি কে আমি কেন ডাকতে যাবো হ্যাঁ আপনারা ভুলভাল কথা বলবেন একদম ডাকবোনা একদম ডাকবোনা কেন ডাকতে যাবো না বলুন কি লাগবে আপনার আপনি ticket নেবেন না ঝগড়া করতে এসেছেন? আপনি ticket টা নেবেন কি ঝগড়া করবেন?

আচ্ছা না না উনি নেই এখন পরে আসবেন না দেব না

সেটা সেটাতো না সেটাতো ঠিকই কিন্তু just একটু জিজ্ঞেস করলাম আমি just একটা জিজ্ঞেস করলাম না সেটাতো ঠিকই just আমি একটু জিজ্ঞেস করলাম যে আপনার কি ইচ্ছা আচ্ছা শুনুন তো আপনি কত minute কথা বলেছেন এখনো অব্দি একটু দেখবেন এটাই সেই জন্যই আপনাকে বললাম তিন minute এ আপনি এটা বলেননি এখনো আপনার কোন ছবি লাগবে কোন ছবি দেখতে যাবেন কোনটার ticket দেব না সেটা বললামতো উনি নেই এখন কোন ছবি দেখবেন সেই বল্লবপুরের রূপকথা এরকম করোনা বাবা একটু বলো আমি হ্যাঁ ticket টা কেটেদি আরে নারে বাবারে এরকম কেন বলছেন আপনি সেরকম আর বলিসনা মানে আপনি কেন বলছেন আপনি এরকম কথা হ্যাঁ

হুম না আমি যাচ্ছিনা তুমি একটা কাজ করো না তুমি কি বই দেখবে সেটা আমাকে বলো মানে আপনি আপনি ঠিক আছে উফ্ফ বাওয়াহ এতো খ্যাপা মানুষ

আচ্ছা ঠিক আছে মুখ সামলে কথা বলছি আচ্ছা ঠিক আছে মুখ সামলে কথা বলবো ঠিক আছে এবার তুমি বলো branch ওই আমাদের Inox forum এর branch

হ্যা কিন্তু দেখো যে recording টা আছে ওখানে দেখাবে মানে শোনানো যাবে কি আমি কোনো গালাগালি দিয়নি তোমাকে ঠিক আছে আমি ভালোভাবেই জিজ্ঞেস করলাম এবার সেটা হয়ে যায় মাঝখানে মাঝখানে মাঝখানে মাঝখানে হয়ে যায় কিন্তু ঠিক আছে এরকম বলনা এরকম কেউ বলে

চাকরী কেন থাকবে না কি করেছি আমি? আমিতো ভালো করেই জিজ্ঞেস করছি আপনি বলুন আমি তো ভালো করেই বলছি যে আপনি বলুন আপনার কি লাগবে আপনার কোন ticket টা লাগবে হ্যাঁ তো তুমি কি করে জানবে এটা

এইরে খেপেছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

না না এরকম করোনা ঠিক আছে এরকম এরকম করতে নেই বাবা এরকম বললি মানে এরকম বলতে পেরেছিস বাবা রে বাবা ছাড় তুই একটা কাজ কর তুই একটা কাজ না মানে আপনি একটা কাজ করুন আপনার যদি ticket না লাগে সেটা বলেদিন তাহলে আমি কি করবো অন্যদেরকে আপনার পেছনে কতগুলো line আছে দেখুন দেখুন দেখুন না সেটা আপনার ব্যাপার আর line এর ব্যাপার নয় আরে অনেক মানে আপনি তো phone করে book করছেন তো আমার এখানে অনেক line হয়ে গেছে আচ্ছা ঠিক আছে সেটার জন্য আমি ক্ষমা চাইলাম ঠিক আছে বললাম তো সেটার জন্য আমি ক্ষমা চাইলাম এবার আপনি বলুন

bhediya আচ্ছা দেখছি, আজকে সকালে আছে নয় টার সময় একটা আছে দুটোর সময় একটা আছে আর রাত্রিবেলা বারো টার সময় একটা আছে

চারশো পঞ্চাস সাড়ে চারশো টাকা

ওইগুলো হাজার টাকা পড়বে

শোনো আমাদের জায়গা ঠিক আছে সেরকমই দাম হয় বা setting টা হয় আরে অভিষেক কে কেন phone করতে যাবে ঠিক আছে বল বল আরে তুমি জিজ্ঞেস করো তোমার ইচ্ছা মতো জিজ্ঞেস করো যাও যাও জিজ্ঞেস করো যাও জিজ্ঞেসে করে নাও

তিনটে ticket লাগবে তোমার তো aylseat লাগবে

english বই চলছে আরে একটা ওই বই ছিল না তুমি কোনটা দেখবে সেটা দেখে বল

ওই assault টা চলছে assault assault

না আমার net টা একটু slow এখানকার। Drishyam হচ্ছে একটা তুমি যদি দেখতে চাও।